একজন সাদা কাপড় পরে আছেন একজন লাল কাপড় দুজন মহিলা --

সবুজ নীল ব্লু কালার -এর উ গেট দেখা যাচ্ছে জানালা--

বাইরে সব লোক জন দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে--

অন্ধকারে একজন আসছে দেখা যাচ্ছে বড়বড় --

একটা বিশাল বড় পুকুর ঝিলের মতন আছে ।

পা এ পার্ক টা বাঁধনের মতন পাথরের মতন উঁচু করা আ--

বিশাল বড় একটা পাহাড়। পাহাড়ের মধ্যে অনেক ঘর আছে।